এছাড়াও চন্দ্রমল্লিকা অনেক কিছু গাছের চারা রয়েছে।

এই গাছগুলি খুব সতেজ ও টাটকা এখানে গাঁদা ফুলো ও রয়েছে অনেক।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি পুরুলিয়া জেলার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের ছবি এ একটি বড় ব্যানার ।

থাকে না এগুলো দেখতে খুব সুন্দর কোনোটি-ই সুতির তৈরি আবার কোনটি-ই চা ইয়ের তৈরি উলের তৈরি।

সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারদিনই মা থাকেন আমাদের মর্তে। তারপর তিনি আবার স্বর্গে ফিরে যান।

এখানে যাত্রীরা্ অপেক্ষা করছে ট্রেন ধরার জন্য কেউ বসে আছে কেউবা দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলি রেল এর লাইন পাতা রয়েছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি খুবই বড় কাপড়ের দোকান এবং বাইরে একটি বড় ব্যানার লাগানো রয়েছে ।

কাপড়ের দোকানটির নাম হচ্ছে জ্যোতিষ শ্রী কাপড়ের দোকান।

এখানে তাঁত বেনারসি বালুচরি জামদানি নানা রকমের কাপড় পাওয়া যায় অনেকেই এই এখান থেকে কাপড় সংগ্রহ করে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি খুব সৌখিন বা পার্লার কাম পার্লার এর মত সেলুন ।

এখানে বেস্ট স্টাইলিশ ভাবে চুল কেটে দেওয়া। হয় এবং দাড়ি কামিয়ে মুখ ফেসিয়াল করে দেওয়া হয়।

এই ছবিতে দেখতে পাচ্ছি এটি একটি খুব সুন্দর ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি খুব বড়ো স্কুটির শোরুম এখানে রংবেরঙের স্কুটি -গুলি রয়েছে নতুন--

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে--

এরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে।

আসবাব একটি রয়েছে কমলা রঙের একটি রয়েছে নীল রংয়ের বাচ্চারা উপর থেকে নিচে খুব তাড়াতাড়ি নেমে যায় এবং খুব আনন্দ পায়।

এখানে অনেকেই আসে টাকা পয়সা রাখার জন্য।

এই বাস -টি দেখতে খুবই সুন্দর । এমনকি ভিতরে এ.সি লাগানো থাকে ।

এই ছবিতে দেখতে পাচ্ছি এটি একটি খুব বড় নার্সারি । এখানে একটি লোক বসে ফুল বিক্রি করছে। এখানে রয়েছে ডাল সমেত গোলাপ--

এটি পাহাড়ের গা বেয়ে পড়ছে। ঝর্ণাটির জল খুবই সাদা দেখাচ্ছে। এখানে অনেকেই বেড়াতে গিয়েছে। কেউ কেউ আবার--

এখানে অনেক শিক্ষকই থাকেন তারা তাদের ছাত্রদের ভালোভাবে পড়িয়ে শিক্ষা দিয়ে--

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি খুবই বড় গৌড় নিতাই এর মন্দির ।

মাঝখানে রয়েছে গৌড় নিতাই অর্থাৎ কৃষ্ণ বলরাম আর দুপাশে রয়েছে--

এই ছবিটিতে দেখতে পাচ্ছি-ই এটি একটি খুব বড় সেলুন এখানে একজন চুল কেটেছে নানা নানা রকমের ডিজাইন করে।

এই ছবিটা দেখতে পাচ্ছি এটি একটি খ্রিস্টানীয় চার্চ ।

''এই ছবিটিতে রয়েছে একটি খুব সুন্দর মন্দির এবং দু''''পাশের রয়েছে দুটি ত্রিসুল গাঁথা মনে হচ্ছে এটা যেন শিব মন্দির।''

বড় পোস্টার বা ব্যানার --